ছবিতে হার্ডওয়্যার বা জেনারেল সেন্টার এর ভেতরের অংশ দেখানো হয়েছে।

উপরের দিকে একটি নীল ট্যাঙ্কিও দেখা যাচ্ছে।

এখানে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে।

উপরের দিকে খুব সুন্দর ওয়েদার দেখা যাচ্ছে।

বাড়িটার সামনে দিয়ে একটি সিঁড়ি রয়েছে।

কিছু মানুষ তাদের যত্ন নিচ্ছেন।

সামনের দিকে একটি সিলিন্ডার রয়েছে।

এটা একটি সরকারি হসপিটাল ।

যার পায়ের পাতায় জটিল সূচিকর্ম চুড়িদার প্যান্ট রয়েছে।

সামনের দিকে ক্লাবসহ একটি গ্লোব ব্যাঙ্ক দৃশ্যমান।

ছবিতে দুটি গ্রামীন স্টাপন দেখা যাচ্ছে।

উপরের দিকে একটি ঘড়ি রাখা রয়েছে।

দুজন ব্যক্তিও দেখা যাচ্ছে।